আর কি সংস্থার সঙ্গে ঢুকতে পারলে বা সংস্থার সঙ্গে জড়িত হলে তবে এইসব কাজগুলো কিন্তু আস্তে আস্তে করবো যে গাছ লাগানোর থেকে শুরু করে মানুষকে আগে সচেতন করা

যাতে নোংরার একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলা হয় dustbin যেখানে পৌরসভা থেকে দেওয়া হয় সেটা আসলে এর মধ্যে ফেলা হয় এই সমস্ত সচেতনতা কিন্তু আমাদের খুব দরকার বা এই সমস্ত সচেতন আমাদেরকে। লোকজনদের কে করতে হবে না হলে কিন্তু উহ মানে হবে না একদমই তাই দেখো সব সময় যে আমরাই যে কজন মিলে আমাদের এখন ধরো যেটা আছে দল আছে তো তারা তারাই যে শুধু কাজটা করবে পরিবেশ সম্বন্ধে দূষণ সম্বন্ধে দূষণকে কমানোর যে উদ্যোগটা নিয়েছে আমরা কিন্তু তা করলে হবে না প্রত্যেকটা মানুষের সচেতন করতে হবে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে বলতে হবে। তাদেরকে সমস্ত দিকের সম্বন্ধে অবগত করাতে হবে যেনা এইটার ফলে এইটা হতে পারে আমাদের জীবনে বা এই দূষণ থেকে হয়তো আমাদের এমন এমন এরকম হবে রোগ হতে পারে সমস্ত ব্যাপারটা তাদেরকে ভালো করে ভেঙে বোঝাতে হবে যার ফলে কি হবে দেখো মানুষ যদি সচেতন যদি না হয় তো আমার মতে বলে মনে হয়। যে তাদের কোনোদিনই দূষণটা আমাদের পরিবেশ থেকে যাবে না

কারণ পরিবেশ দূষণ মুক না হতে পারলে কিন্তু আমাদের পরের যে প্রজন্ম তাদের কিন্তু ভবিষ্যৎ পুরো অন্ধকার কারণ এই পরিবেশ থেকেই মানে দেখবে অনেক এখন বাচ্চা বাচ্চা গুলো

একদমই ঠিক মানে এই সবে প্রভাব কিন্তু আমাদের নিত্য নতুন জীবনে পড়ছে কিন্তু মানুষকে সচেতন তাতেও হচ্ছে না তাতেও মানে যদি মানুষের যদি একটু টনক নড়ে, সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু দেখো আমরা যখন এখন এইসব সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছি তখন কিন্তু আমাদের এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে যে পরিবেশের যে দূষণ সম্বন্ধে প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরা বা এ থেকেও হয়তো ভালো কিছু কাজ করা যাতে পরিবেশের অতটা আমাদের দ্বারা সম্ভব দূষণমুক্ত করা সেটা আমাদের দেখ দেখতে হবে। হুম হুম হুম সে তো অবশ্যই সেটা দেখতে দেখতে এক নম্বর হবেই আর আমি চাইছি যে হম তুমি আমাদের এই NGO র সঙ্গে যুক্ত হয়ে যাও হ্যাঁ হ্যাঁ না যুক্ত হওয়ার কি আছে আমি তো এমনিতেই বাড়িতে এমনি বসে আছি ধরো সেরকম তো কাজকর্ম আমার সেরকম নেই তো আমি যুক্ত হয়ে যাব কোন অসুবিধা নেই এ কালকে যখন একটা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম জানো তো একটা জিনিস আমার চোখে পড়লো, সত্যিই খুব খারাপ লাগলো এই রাস্তার দুই ধারে কি করছে জানো তো? plastic গুলোকে জড়ো করছে, করে আগুন লাগিয়ে দিচ্ছে। যার ফলে এত মানে একটা বাজে ধোঁয়া সৃষ্টি হচ্ছে না সেটা দেখছি আকাশের সাথে গিয়ে মিশছে বাড়িতে মিশছে তো এর ফলে তো বায়ু দূষণটা হচ্ছে হুম হুম হুম সেটা হচ্ছে আর এই যে ধরে রাখো যে এই যে plastic গুলো এই plastic গুলো কিন্তু recycle হচ্ছে না মানে কিছু plastic আছে যেগুলো recycle হয় আর কিছু migraine plastic আছে যে গুলো রিসাইকেল করা যায় না তো এই recycle যেগুলো হয় না সে plastic গুলো কিন্তু খুব ক্ষতিকর আমাদের জন্য পরিবেশের জন্য। কারণ কি ওইটা যখন মাটি র সঙ্গে মিশতে বা মাটিতে যাবে মাটিতে গেলেও কিন্তু ওটা নষ্ট আর হয় না বা মাটির সঙ্গে কিন্তু মেসে না তখন সেই মাটির ধরে রাখা যে যেই জমিতে যাচ্ছে যে সে জমির চাষ আবাদটাও কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে বা চাষ ঠিকঠাক মত হচ্ছে না আর এই প্লাস্টিক গুলো সহজেই নষ্ট হয় না সঙ্গে drain যদি ফেলো ধরে রাখো ড্রেন বা নদীতে বা নালাতে যদি ফেলো তাহলে সেই drain বা নদী-নালা তা কিন্তু বন্দ করে দিচ্ছে জল যাতায়াতের ক্ষমতা কিন্তু ওখানে একটা বাধা সৃষ্টি করছে তো এটা কিন্তু বিশাল একটা ক্ষতিকর তো এই জিনিসটা কিন্তু আমাদের আহ বর্জন করা দরকার মানে এই জিনিস তা কিন্তু replace করা দরকার যে কাগজ বা হম কাগজ type এর বা হয়তো ধরানো হয় যে কাপড়ের হ্যাঁ কাপড় type কিছু bag বানানো বা

একদম ঠিকই এতো অনেক জায়গায় শুনলাম নাকি তোমার plastic এর ব্যবহার কমই মানে ব্যবহার বন্ধ করে দিচ্ছে প্রথম প্রথম হয়তো মানুষের জীবনে অনেকটা একটু সমস্যায় হচ্ছে কিন্তু কোন কোন জায়গায় দেখা যাচ্ছে লুকিয়ে প্লাস্টিক বিক্রি করছে কিন্তুএই ব্যাপারটা তো কিন্তু ভালো নয় বলো মানে ব্যাপারটা হচ্ছে ধরো প্লাস্টিক টাকে করার বন্ধ করার পেছনে। কারণ হচ্ছে একটাই যাতে আমাদের পরিবেশের চেয়ে দূষণ টা হচ্ছে তো সেটা না হয় বা সেটা কমানো যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে কি বলতো তারা একদমই মূর্খ মানুষ যারা জানার সত্বেও এই লুকিয়ে লুকিয়ে প্লাস্টিক বিক্রি করছে প্লাস্টিক এর ব্যবহার ও করছে, হ্যাঁ তো এই জন্য সত্যি আমার খুব খারাপ লাগে যে মানুষকে এত বোঝানো হচ্ছে এত দেখানো হচ্ছে এত রোগ সম্বন্ধে অবগত করা হচ্ছে তারপরেও কিন্তু মানুষ এরকম ধরনের পরিবেশ দূষণ এর মত কাজ করছে হ্যাঁ হ্যাঁ একদম না এখানে দেখেছি অনেক যেগুলো municipality এলাকায় বা বড় বড় শহর এলাকায় সে সমস্ত এলাকাগুলোতে কিন্তু মাইকে camping করছে বা আহ municipality থেকে প্রচার করে বেড়াচ্ছে বা বলছে যে মানে plastic কিন্তু use করা যাবে না বা plastic বাজারে বিক্রি করা যাবে না তোর সেক্ষেত্রে কিন্তু চটবা হালকা

আহ মানে ঠিকঠাক আবার অন্য কিছু করা যাবে recycle হয়তো মাটির সঙ্গে মিশে যাবে কাগজ পড়ানো যে জল দিলে সেটা তা হয়তো এটা গলে যেতে পারে তো সেই থেকে একটা মানে মাটির সঙ্গে মিশে যেতে পারে কিন্তু plastic তো আর মিস বেনা না একদমই তাই আবার এরকম জানো তো বৈশিষ্ট্য পরিমাণে গাছ কাটার ফলে, জানো তো শুনলাম নাকি সেদিন হিমাচল প্রদেশের দিকে তোমার নাকি ধস নেমেছে এটাও কিন্তু একটা সত্যি ভয়ংকর একটা ব্যাপার মানে মানুষ জানছে যে মাটির ক্ষমতা কমে যাচ্ছে যাতে গাছ আমাদের তো অনেক কাজ করে গাছ এমন যেমন যেন মাটি টাকে শক্ত করে ধরে রাখতেও সাহায্য করে। তো গাছ কাটার ফলে কিন্তু ধস নামছে যে তারপরে ভূমিকম্প এর মত যে সবগুলা আমাদের প্রাকৃতিক বিপয্যগুলো আসছে সেটা কিন্তু দূষণের ক্ষেত্রে দূষণের জন্যই কিন্তু হচ্ছে মানে সে ব্যাপারটা জানার সত্তেও কিন্তু মানুষ না দেখেও

হুম হুম হুম হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ আমি খবরের দেখলাম হিমাচল হিমাচলের খবরটা যে ওই গাছ কাটার ফলেই মানে পাহাড়ি এলাকা তো গাছটার ফলে সেখানে কিন্তু ধশটা নামছে কারণ গাছটা যেহেতু কেটে দেবে তো সে ক্ষেত্রেও সে ক্ষেত্রে শিকড় থেকে সে মাটি টাকে তো আঁকড়ে ধরে রাখতে পারছে না বলে বলেই সেটা lance light হচ্ছে বা সেটা ভূমিকম্প মধ্যে মানে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে একটা সেটা তো একটা বিশাল ভয়ের ব্যাপার আর সেক্ষেত্রে তো মানুষ যদি থাকে সেখানে তাহলে তো প্রাণঘাতি হতে হুম প্রাণ ঘাতি হতে পাই কি প্রাণ ঘাতি তো হচ্ছে সেরকম তো মানে এখন তো অনেকটাই খবর সুনতে পাওয়া যাচ্ছে আজ হয়তো দোয়াস নামছে কাল হয়তো ওখানে তোমার ভূমিকম্প হচ্ছে তারপরে পরশুর আগে সুনতে পাওয়া যাবে কোথাও নাকি সুনামি হচ্ছে মানে ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে মানে প্রাকৃতিক যে দূষণটা মানে আমাদের হাতে এতটা বেড়ে গেছে না তারজন্য কিন্তু এই বিপর্জয়গুলো কিন্তু শুরু হয়ে গেছে হুম হুম হুম সে কিন্তু ঠিক একদমই তো দেখা যাক আমরা লোকজনদেরকে বুঝতে পারি কতটা abhorrence করতে পারি তবে লোকজন যদি বুঝে বা লোকজন যদি এই সব চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে একদমই ঠিক হুম হুম ঠিক আছে চলো তাহলে আজকে অনেক কথা হলো পরে কোনো সময় আবার কথা হবে আচ্ছা বেশ ঠিক আছে চলো রাখছি তাহলে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

হ্যাঁ বলো কেমন আছ? অনুপ

তারপরে কোনও plan আছে নাকি? কিসের plan? কোথাও ঘুরতে যাওয়ার নাকি? তাছাড়া আর কি বলবো সারাক্ষনতো কাজ কাজ নিয়েই ব্যাস্ত থাকি তো আমরাও ঘুরে এলাম recent কোথাও একটা জায়গা থেকে তো ভাবলাম যে তুমি কোথাও plan করেছো কিনা তাই বলছি আমি তো কোনও plan করিনি তা কোথা থেকে ঘুরে আসলে? আমি তোমার গিয়েছিলাম শ্রীনগর। খুব ভালো জায়গা ও আচ্ছা শ্রীনগর মানে জম্মু কাশ্মীর তাই তো?

হ্যাঁ সে তো খুবই ভালো জায়গা তো জায়গাটা খুব ভালো তুমি যদি মনে কর তো ওখান থেকে ঘুরে আসতে পারো খুব সুন্দর জায়গাটা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 ওখানে ঘোরার মত অনেক জায়গা আছে, বিশেষ করে এই শীতের সময় গিয়েছিলাম তো তো খুব সুন্দর জায়গা মনে হল আর ঘোরার জন্য সবথেকে ভালো সময় এই শীতের সময়

তো মানে কোন কোন জায়গায় ঘুরলে? ঐখানে তো অনেক ভালো ভালো জায়গা আছে আহ মানে popular জায়গা আছে ঘোরার মত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

আচ্ছা আচ্ছা তাহলে তো মানে এক সপ্তাহের মধ্যে বেশ ভালই একটা ঘোরা হয়ে গেলো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 তারপরে ওখান থেকে প্রথমে গেলাম ডাল lake ডাল lake টা খুব সুন্দর জায়গা বুঝলে?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

হ্যাঁ এত মানে তোমার কথা শুনেই মনে হচ্ছে এ তো যেতেই হবে তো যা ভালো লাগছে কথা শুনে গেলে তো আরও ভালো লাগবে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 করেও এই lake র মধ্যে যে বাড়ির মত করা আছে boat এর মত ওখানে কিছুক্ষণ rest নিতে পারবে খুব সুন্দর ঘুরতে পারবে এর মধ্যে আচ্ছা তার মানে তা তুমি কি করেছিলে? hotel book করেছিলে নাকি boat এই আহ থাকার ব্যবস্থা করেছিলে?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 আচ্ছা মানে অনেক মানে আহ ফুল গাছ টাছ দিয়ে আরকি সাজানো পুরো বাগান মতন নাকি? ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেমন তোমার park হয়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

তারপরে ওখান থেকে মাত্র এক kilometer পিছন দিকে এলাম সেখানে তোমার একটা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 এবং ride তুমি একজন করলে চাপ হয়ে যায় তো family যখন যাচ্ছ দুজন করে ride করলে এখানেও কিছুক্ষণ তুমি সময় ব্যস্তব্যায়িত করলে এটা খুব সুন্দর জায়গা এখানেও ঘুরতে পারো আচ্ছা মানে অনেকটা কি ওটা lake মত নাকি? আহ না বা কোনও উম আহ নদীর মত যেখানে আরকি এরকম boating এর ব্যবস্থা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

আচ্ছা, তারপরে তারপরে আর কথায় ঘুরলে? তারপর ওখান থেকে একটা তোমার মন্দিরে গেলাম মন্দিরটাও খুব ভালো তোমার চাচারিদিকে বরফ চারদিকে পাহাড় পাহারা পাহাড়গুলো পুরো বরফ দিয়ে ঢাকা এবং আমরা যেহেতু তোমার গেছিলাম সসকালের দিকে তো সকালের দিকে সূর্য উঠেছিল সূর্যের যখন কিরণ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

আচ্ছা মানে ঐ উম বরফের উপর রোদ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 হম আর এখানে একটা ভালো বাগান আছে সেটা তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল তারপর টিউলিপ ফুলের এক বাগান আছে টিউলিপ ফুল তোমার এখানে মাত্র কয়েকটা বা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 এটাও একটা আহ একটা উম model type এর তৈরি করেছে আর এর side এ তোমার আছে একটা lake আছে এবং এখানে খুব ভালো মানে এতটা এখানে ভালো যে এখানে একটা spot করেছে যেখানে সমস্ত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

Photo গুলো এখনও এখন দেখি মাঝে মধ্যে তো ওখানকার স্মৃতিগুলো মনে পরে খুব সুন্দর জায়গাটাও আচ্ছা মানে আমি আহ উম কাশ্মিরের একটা টিউলিপ garden এরকথা শুনেছি এইটা কি সেই টিউলিপ garden টাই নাকি?

ও আচ্ছা। তাহলে তো ওটা তো মানে বিশাল বড় garden টা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 এখানে কেউ আসে না এমন না এখানে সবাই আসে এখানে ছবি তোলে খুব সুন্দর জায়গা এটা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

হ্যাঁ খুব সুন্দর জায়গা এটাও ঘুরতে পারো। হম উম

দেখি একটা plan তাহলে করেই ফেলব ভাবছি হ্যাঁ সেটাই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

হ্যাঁ সেটাই

কমল কিছুটা তারপরে মানে Time টা একটু লাগে কিন্তু খরচাটাও বেশ অনেকটাই আরকি কমে যায় কেননা বাইরে গেলে পরে তো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 তাই না? হ্যাঁ হ্যাঁ তারপরে ওখানে আর কি কি উম আহ ঘুরলে? এই এই কটাই নাকি আরও কিছু ঘুরেছ? না না ঘোরার মতন অনেক জায়গা আছে এত জায়গা যে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

মোটামুটি এখানে একটা সম্পূর্ণ কিছু দেখতে পাবে এক একটা পাহাড় তোমার canal গাছ পালা সবকিছু দেখতে পাবে এখানে আচ্ছা তা আমি শুনেছি উম আহ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

কেমন ঠাণ্ডা তো ওখানে কিছু shopping ও করলাম সবাই মিলে খুব ভালো লাগলো shopping করে আচ্ছা ওখানে তো মানে উহ উম